টুয়েন্টি ফোর আওয়ার্স এ.টি.এম. খোলা থাকে। মানুষ যে-কোনো টাইম -এ এসে টাকা তুলে নিয়ে যেতে পা-আ-রে এবং ব্যাঙ্ক -এ তাদের লম্বা লাইন -ও দিতে হয় না।

একটা গাড়িকে এখানে রিপেয়ার করা হচ্ছে।

হেয়ার সেলুন -এ একজন হেয়ার ড্রেসার বা বারবর একটা ছেলে হেয়ার স্টাইল করে নিচ্ছে।

দেখতে অত্যন্ত সুন্দর লাগছে দৃশ্যটা।

এইটা সুবিধা হওয়ার জন্য রাখা হয় কারণ যারা কিনতে আসবে তারা যেন ঠিক করে বুঝতে পারে ।

তারই প্রস্তুতি এইখানে চলছে এবং এটা পুরো ইন্ডিয়া -য় এই রথযাত্রা পালন করা হয়।

এবং এই ভিতরের জায়গাটা যথেষ্ট লাক্সরিয়াস এখানে সোফা -র মতো স্টেজ থাকে এবং দেখতেও খুব সুন্দর লাগে।

একটা ওষুধের দোকানে বসে লোকটি সেলফি তুলছে। ওষুধের দোকানে ওষুধ ছাড়াও বিভিন্ন ক্রিম কসমেটিক্স -এর জিনিসও চোখে পরে ।

এখানে ছট পুজো পালন করা হচ্ছে। ছট পুজো সাধারণত বিহারীদের মধ্যে পালন করা হয়। তারা ভোরবেলা উঠে সূর্যদেবতার পুজো করে থাকে।

ঘাস বা গাছগুলো বেশ সুন্দর করে কেটে জিরাফের মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে।

একসাথে একাধিক মেয়ে-ছেলে বসে এখানে ইয়োগা বা প্রণায়াম করছে।